এটা একটা লাইব্রেরি । যেখানে একটা লোক সাদা কালারের জামা পরে বসে আছে। হাতে পেপার বা বই নিয়ে ।

একটা বিল্ডিং দেখা যাচ্ছে সাদা কালারের । যার নীল কালারের আহ বর্ডার রয়েছে জানলা গুলোতে আর লেখা রয়েছে বোর্ডের ওপরে নীল কালার এর অপর সাদা কালার দিয়ে লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ।

যেখানে টিকিটস কাউন্টার রয়েছে কিছু আহ ব্যনারও লাগানো রয়েছে লাক্স কোজি অনের এবং এখানে লেখা আছে একটা ব্যনারে ইয়র টিকিট কুড হ্যাব বিন ফ্রী ।

একটা সেট করা আছে সিলিং -এর নিচেই কাচ দিয়ে এবং--

আউট - এর কিছু ব্যবস্থা করা রয়েছে যেখানে প্রচুর মানুষ আসছে এবং যাচ্ছে।

এবং আকাশটা পুরো ধূসর কালার -এর।

ফ্রন্ট গেট বানানো রয়েছে তার পেছনের সাইড টায় রয়েছে একখানা বড় টাইপ -এর বিল্ডিং । যার কালার হলদে টাইপ -এর এবং ছোট ছোট ছোট করে মন্দিরের মতন ছাদের সাইড -এ ডিজাইন করা রয়েছে।

তার পাশে রয়েছে এক্সাইড -এর ব্যাটারি -র একটা দোকান এবং একটা মেডিসিন দোকান যা যে বিল্ডিং -টার বাঁদিকে দুটো এ.সি. দেখতে পাচ্ছি নিচে একটা গাছের কাঁচের রুম রয়েছে এবং দুটো মানুষ দাঁড়িয়ে রয়েছে সেখানে ।